অনেকগুলি চিংড়ি এখানে একটি প্লাস্টিক এর মধ্যে রাখা হয়েছে।

আর কিছু বাড়িঘরও সেখানে রয়েছে।

আর দিনের বেলায় এই ছবিটি তোলা হয়েছে।

এই ছবিটি বিল্ডিং কে দেখানোর জন্য নেওয়া হয়েছে।

কম্পিউটার এর মধ্যে একজন সেখানে কাজ করছে।

একটি রিসেপশন -এর জায়গায় এসে দাঁড়িয়ে ছবিটি তুলেছে।

একটি গেট এর মাঝখানে ছবিটি তুলেছে গেট টি বন্ধ। এবং তার পাশেই ডিটেলস টি লেখা রয়েছে দেওয়ালের মধ্যে।

মাঠটি পুরো সবুজ ঘাসে ভরা।

রেস্টুরেন্ট -এর মধ্যে একজন কর্মী সেখানে বসে আছে ।

অনেকগুলি হাতে বানানো পুতুল নিয়ে--

গাছ পালা এবং জঙ্গল সেখানে রয়েছে ।

এখানে একজন মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ।

রাস্তাতে একপ্রান্তে কিছু বাড়িঘরদর রয়েছে এবং অপর প্রান্তে কিছু গাছপালা রয়েছে।